সম্ভবত অফিস -এর লোকজন এই গাড়ি বা মোটর সাইকেলতে এসে এখানে রেখে কাজে ঢুকতো |

'' নদীর দু''''পাশে পাড় থাকবে | এবং দেখতে খুব সুন্দর লাগবে। ''

আমি যে চিত্রটা দেখছি-ই দেখে মনে হচ্ছে এটা কোন এক সরকারি অফিস -এর বিল্ডিং--

কাজ চলছে সেই কাজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র লোকের দাঁড়ায় নিয়ে যাওয়া হচ্ছে ।

এই নিয়ে প্রচুর গ্রাহক আছে | যেখান থেকে মানুষ তার প্রয়োজনীয় অর্থ--